এটা একটি হিরো শোরুম এর ছবি যেটাতে --

এই মাছগুলা বিক্রি করবার জন্যেই ধরা গিয়াছে নেট তে।

কোনো অফিসিয়াল কাজ করা অন্যর জন্যে।

দোকানের ছবি যেটাতে অনেকে ফুল--

নতুন বানানো গিয়েছে যেটাতে-এ বেলুন লাগান সাজানো করানো গেছে।

অল্পদূরে বিশাল বড়ো গাছ লাগানো-ও আছে যেটা অনেক বড়ো দেখতে র‍্য়েছে।

বসে আছে তার বাইরেও একটি লোক বসে আছে।

চেহালা অনেকেই সুন্দর দেখা লাগছে যারা টেবিল -এর ওপর ফুলের ব্যাবস্থা করান গেছে ।

এটা একটি রোডের ছবি। যেটা রোড টাতে এ--

মূর্তি ছবি রাখানো আছে এই দোকানটা তে।

অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটাতে আমরা আমাদের--

কোনো স্টেজ সাজানোর জন্যে দরকার লাগে ওর জন্যে।

কাজ করবার জন্যে দেখানো হয়েছে যেটাতে কোনো--

উম তাতে ছোট ছোট বাচ্চারা খেলবার সময় রাখানো আছে অনেকই জিনিস রাখা আছে যেটাতে অনেক সুন্দর সাজাবাট করানো ।

এটা একটি-ই বিল্ডিং -এর ছবি যেটাতে-এ বিল্ডিং -এর উপরে একটি ভারতীয় ডাকাত--

তার উম মাঠটাতে দুতিন জন--

তা দেখতে অনেক সুন্দর লাইটের ও --

তাতে উম কত সুন্দর পেইন্টিং করানো গেছে তার সাইড -এ ।

এটা একটি বড়ো বাবা মহাদেবের--

জানো গেছে যেটাতে তার আজ মাছা আছে যেটাতে অনেকেই ।